না ওই সমস্ত নিয়ে আমার কোন idea নেই ওটা কি জিনিস ptocurrency অনেকটা virtualcurrency র মতো এটা ইদানিংকালে last মানে ওটা একটা digitalcurrency তো ওইটার ব্যাপারে আমিও যে খুব বেশি কিছু জানি তা না butoverall জানি যেমন মানে itsavirtualcurrency আর কি যেমন egold থাকে আ সেই সেই রকম ব্যাপারটা আর কি তো আ ব্যাপারটা হচ্ছে আপনি একটা virtual টাকা কিনে রাখলেন এবং সেটা আস্তে আস্তে grow করছে তো ব্যাপারটা হচ্ছে সেটাই আর কি তো এখন p ptocurency তে অনেকেই invest করে যে জিনিসটা আগে হয়তো ছিল না বা অনেকে এখন যারা share market টা ভালো বোঝে তারা আ তারা share এও প্রচুর লোক invest করে তো share এ যদি ভালো করে আপনি educatedrisk নিতে চান বা ভালো করে যদি education থাকে আপনার share market সম্বন্ধে regular র যদি আপনি study করেন আ জিনিসগুলোতে তবে share রে investment টাও isagoodoption আ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ভালো করে শিখতে হবে জানতে হবে না হলে আপনি আ সেটা পারবেন না করতে আর কি হ্যাঁ share market এ খেলার জন্য সত্যিই মানে অনেক education এর দরকার plus ওটা একটা riskmarket ওখানে জানাটা খুব দরকার because আপনি যদি আ টাকা নিয়ে খেলাচ্ছেন তো আপনার সেই সম্বন্ধে পুরো knowledge টা থাকা দরকার নালে মুশকিল যেটা অনেকে ভুল করে সেটা হচ্ছে না পড়াশোনা করে দুম করে invest করে দেয় তো সেই জিনিসটা আপনি জানলে পরে তবেই invest করা উচিত share এ নয়তো invest করা উচিত না আহ share এ সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার আর কি but হ্যা এই lockdown এর সময় যখন twentytwenty তে lockdownannounce হয় তো তখন অনেকেই share market এ প্রচুর টাকা রোজগার করেছে কারণ তখন share এর value খুব পড়ে গেছিল তারপরে share এর value যখন increase করেছে তারা তখন অনেক টাকা লাভ but ব্যাপারটা হচ্ছে যে ওই যদি সে সম্বন্ধে আপনি না বোঝেন না জানেন তাহলে আ জিনিসটা আ খুবই risky আ করা আপনি share এ কখনো কিছু টাকা ইয়ে করেছেন না ওই সম্পর্কে আমার একদম idea নেই ও আমি এটা করিনি বিকজ ওটা করার জন্য আমি যেটুকুনি জানি because আমার জামাইবাবু trading করতেন এককালে trading আর share এ দাদা করত তো সেখানে আমি দাদার থেকেই শুনেছি যে ওইগুলো খুব dailybasis এ track রাখা দরকার খুব দরকার লাগে and proper knowledge হওয়াটাও খুব দরকার but daily basis এ tracking করাটাও খুব দরকার করছে কিনা আবার যে হ্যাঁ সত্যি কিছু fruitful হচ্ছে কিনা বা আপনি যদি কাউকে দিয়েছেন করতে সে কিছু করছে কিনা তারপর company এর share বাড়ছে কমছে মানে পরত্যাক দিন basis এ track রাখাটা খুব দরকার হয় তবে যেটা যার proper knowledge থাকবে সেই এই ব্যাপারটাকে actually করতে পারবে correct মানে এখন actually ওটার জন্য অনেক digital base বেরিয়েছে মানে অনেক কিছু সুন্দর সুন্দর app আজকাল available যেমন আমার আমি জানি একটা app কথা সেটার নাম হচ্ছে Zerodha তো zerodhabasically একটা bangalore based indian startup তো ওরা অনেক কিছু predict করে আপনাকে এ কিভাবে কিভাবে করতে হবে কি করতে হবে না হবে এছাড়া HDFC initial security

তো সেটাই আমার main problem হয়ে গেছিল যার জন্য আমি zero দার account টা খুলতে পারিনি তো but যারা zero দাতে করে মানে zerodhabrockage amount টা অনেকটা অনেক টাকা কম নেয় মানে আরও তো অনেক invest app আছে যেমন আপনার share খান বলুন আ বা NSL trading এরকম অনেকগুলো আছে market এ available but এদের ভেতর থেকে Zerodha র যে brokerge cost যেটা zero দা নেয় per transaction সেইটা অনেক

যেটা বাকিদের অনেকটা বেশি but unfortunately আমি এখনো zero দার account টা খুলে উঠতে পারিনি যেহেতু আমার mobile আর aadhar টা নেই anyways ঠিক আছে শ্রেয়া thank you for the night হ্যাঁ হ্যাঁ আবার এটা নিয়ে পরে কথা চলবে news আজকে এটা দিয়ে end up করি ঘূর্ণিঝড় আইলা দুই হাজার নয় খ্রিস্টাব্দে উত্তর ভারত মহাসাগরের জন্ম নেওয়ার দ্বিতীয় সব থেকে বৃহত্তর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি জন্ম নিয়েছিল একুশে মে তারিখে ভারতে কলকাতা থেকে প্রায় ভারতের কলকাতা থেকে প্রায় নয়শো পঞ্চাশ kilometer র দূরে দক্ষিণে ঘূর্ণিঝড়টির আঘাত আনে পঁচিশে মে তারিখে দক্ষিণ-পশ্চিমাংশ ভারতের দক্ষিণ পূর্বাংশের দিকে এর বিশেষ করে প্রভাব বেশি দেখা যায় ঘূর্ণিঝড় আইলার নামকরণ হয়েছিল মালদ্বীপের আবহবিদদের অনুসারে আইলা শব্দের অর্থ হল dolphin শুষ্ক জাতীয় জলচর প্রাণী নামটি এই ঘূর্ণিঝড় এর জন্য নির্ধারণ করেন জাতিসংঘের এশিয়া pacific অঞ্চলের আবহবিদদের সংস্থা UNESCAP একুশে মে দুই হাজার নয় সালে বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড় আয়লার এবং উপকূল ভাগে আঘাত হানে পঁচিশে মে এর ব্যাস ছিল প্রায় তিনশো kilometer এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় সিক্রেট থেকে পঞ্চাশ kilometer বেশি ছিদ্রের মতোই আইলা প্রায় দশ ঘণ্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে তবে পরে বাতাসের বেগে তবে বাতাসের বেগ ঘন্টায় আশি থেকে একশো kilometer পর্যন্ত হয়ে গিয়েছিল এবং এর প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষতি করেছিল তবে শীগ্রেট তুলনায় এর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক কম ভারতে আইলার প্রকোপ অন্তত একশো ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয় এদের মধ্যে দুজন দুজনের মৃত্যু হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং বাকি শতাধিক ব্যক্তি অতিবৃষ্টি জনিত ব্যয় অতিষ্ঠ জনিত বন্যায় আক্রান্ত হয়ে নিহত হন। প্রবল ঝরে সমস্ত অঞ্চল জুড়ে গাছ উপড়ে পড়ায় রাস্তাঘাট আটকে থাকে আটটি গ্রামের পনেরো হাজারেরও বেশি মানুষ প্রবল বন্যায় প্রাণ সরবরাহ প্রকল্প থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ঝড়ের দাপটে কলকাতা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় জনজীবন কারযত স্তব্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলি ব্যাপকভাবে এতে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র পশ্চিমবঙ্গে আইলার প্রভাবের লক্ষ্যেরও বেশি মানুষ কর ছাড়া হন অন্তত একশটি নদী বাঁধ ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় সারা দেশে ঘরছাড়া মানুষের সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এসে দাঁড়ায় উত্তরবঙ্গে দার্জিলিং এর প্রবল বর্ষণে পাহাড়ে ধস নামায় ছ জন নিখোঁজ এবং কুড়িজন নিহত হন । এই অঞ্চলের অন্তর পাঁচশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ন্যূনতম পঞ্চাশ হাজার hector কৃষি জমি ক্ষতির শিকার হয় যার নির্ধারিত মূল্য একশো পঁচিশ কোটি টাকা ছাব্বিশ point তিন billion মার্কিন dollar সারা রাজ্যে মোট চল্লিশ হাজার বাড়ি ধ্বংস হয়ে যায় এবং এছাড়াও এক লাখ বত্রিশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অন্তত তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ আইলার দাপটে ক্ষয়ক্ষতির শিকার হন পরবর্তীকালে প্রকাশিত রিপোর্ট উল্লেখ করা হয় যে এক লক্ষ পঁচাত্তর হাজার বাড়ি ধ্বংস হওয়ার ফলে দু লক্ষ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হবার ফলে তেইশ লাখেরও বেশি মানুষ বাস্তুচূত হন ঘূর্ণিঝড় আয়লা পাটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষীপুর নোয়াখালী প্রভৃতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিসাধন করতে সক্ষম হয় ঘূর্ণিঝড়টি খুলনা এবং সাতক্ষীয়াই সাতশো এগারো kilometer রও বেশি বেগে বিস্তিত হয়, ফলে খুলনায় দাপক এবং কয়রা total তেরো টি union নোনা পানিতে তলিয়ে যায়, ছিয়াত্তর kilometer বাঁধ পুরোপুরি এবং তিনশো বাষট্টি kilometer বাঁধ আংশিকভাবে বসে পড়ে এই ঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড়ের বছর পর ঘূর্ণিঝড়ের এক বছর পর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতির বিবরণ থাকে প্রায় দুই লক্ষ acre কৃষিজমি নোনা পানিতে তলিয়ে যায় কাজ হারায় তিয়াত্তর হাজার যুবক ও কৃষি মজুর আক্রান্ত এলাকাগুলিতে পানীয় জলের উৎস উম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় জলোচ্ছ্বাস ও নোনা পানির প্রভাবে গবাদি পশুদের মধ্যে কমপক্ষে পাঁচশো গরু ও এক হাজার পাঁচশো ছাগল মারা যায় ঘূর্ণিঝড়ের কয়েক মাস পরে থেকে এলাকাগুলো গাছপালা মরতে শুরু করে বিরান ভূমিতে পরিণত হয় এই জায়গা গুলি পরপর দুই মৌসুমী মৌসুম কৃষিকাজ না হওয়ায় প্রায় আট লক্ষ ton খাদ্য ঘাটতির সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে দাপটের ঢাকি নদীতে স্থির বাঁধ ভেঙে তার বিস্তার বেড়েছে দক্ষিণে এর ফলে ছোট জ্বলিয়াখালী নামক গ্রামটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেছে ফলশ্রুতিতে পাল্টে গেছে কামার খোলা union র মানচিত্র। সুন্দরবন অঞ্চল যা দুশো পঁয়ষট্টি টি বাংলার বাঘের আশ্রয় তা বিপন্ন হয়ে যায় এবং দুই দশমিক এক miter অর্থাৎ কুড়ি ফুট জলের সঙ্গে প্লাবিত হয় আইলার প্রভাবে নিঝুম দ্বীপ এলাকায় সকল পুকুরের পানীয় লবণাক্ত হয়ে যায় আইলার পরবর্তী উপকূল ভাগে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন এসেছে কারণ ঘূর্ণিঝড় আইলার race কেটে গেলেও তার ক্ষত চিহ্ন রয়ে গেছে, দক্ষিণাঞ্চলের এলাকা গুলিতেই ব্যাপকভাবে। পুকুরে মাটি মিটি জলের বদলে নোনা জল ফলে পানীয় জলের সংকট এখানে নিত্যদিনের ঘটনা। নোনা জলের নোনা জলের আগ্রাসনে জমিতে উৎপাদন কমে গেছে বছরে যেখানে দুবার কি তিনবার ফসল চাষ করা যেত এখন দুই হাজার নয় সাল থেকে সেখানে মাত্র একবার ফসল চাষ করা হয় অনেক এলাকায় মানুষ বিকল্প পন্থায় বাঁচার চেষ্টাও করে থাকেন

লতানো জাতের পানি সহিষ্ণু গাছের চারা এগুলো লাগাতে থাকে লবণাক্ত শহিষ্ণু জাতের ধানের প্রয়োজন যোগাযোগ করছেন কৃষি অফিসে আইলার এক বছর পরেও বিভিন্ন বাঁধের ভাঙ্গন মেরামত না হলেও জলবন্দী হয়ে পড়েছে বিপুল এলাকার মানুষ কোন কোন গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে কপোতাক্ষ বা খোলপেটুয়া নদীর জল অনেক জীবিকার প্রয়োজন এবং এই প্রয়োজনের জন্য জঙ্গলে গিয়ে বাগেরহাটে মরতে হচ্ছে অনেক সাধারণ মানুষকে নোনা জলের আগ্রাসনে খাবার পানি দুষ্প্রাপ্য হয়ে পড়েছে অনেক এলাকায় এমনকি মানুষ অনুপাতে নলকূপের সংখ্যাও নিতান্ত কম এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফলস্বরূপ পাল্টে গেছে কামারখোলা union র মানচিত্র গ্রামে আশিটি পরিবারের থেকে পাঁচশো জন মানুষ এখন উদ্বাস্তু উদ্বাস্তু এসব মানুষের কিছু অংশ অর্থাৎ প্রায় তেষট্টির কাছাকাছি পরিবার বাঁধের টিকে থাকা অংশের ঘর বেঁধে বসবাস করার চেষ্টা করছেন উদ্বাস্যদের অনেকের কাচা ঘরের পাশাপাশি কারো কারো একতলা পাকা ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। । একটি ঘূর্ণিঝড় বা উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্টই ঘূর্ণিঝড় গুলি সাধারণভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর বিরাট পরিমানে প্রভাব বিস্তার করে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞদের মতে সোমবার অর্থাৎ উনিশে মার্চ দুই হাজার সতেরো মধ্যরাতে ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম বন্দর থেকে তিনশো পাঁচ kilometer র দক্ষিণে কক্সবাজার থেকে দুশো তিরিশ kilometer র দক্ষিণে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো আশি kilometer র দক্ষিণে দক্ষিণ-পূর্ব ও বর্ষা সমুদ্র বন্দর থেকে তিনশো kilometer র দক্ষিণে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয় মঙ্গলবার দিন দুর্যোগের ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা উনত্রিশে মে দু হাজার সতেরো তে বলেন জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থা

আসসালাম ওয়ালাইকুম.

কেমন আছেন ভাইয়া? এইত আপু আহমদুল্লাহ ভালোই আছি শরীরটা একটু খারাপ, ও আচ্ছা এই কারণে মনে হয়ে অনেক দিন active ছিলেন না তাই না? কি হয়েছে আপনার.

symptom এ ভরা ছিল. আপনার কি অবস্থা? ও আচ্ছা ভাইয়া আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? আহ ডাক্তার তো দেখানো হয় নাই কারণ ঠাণ্ডা তো, ঠান্ডা তো সাধারণত দেখা যাচ্ছে যে সবারই লাগছে. আম্মুর কয়েকদিন আগে ছিল তো আব্বুরও ছিল, কয়েকদিন আগে মোটামুটি সবারই ঠাণ্ডা লেগেছিল, তো এখন আমার লেগেছে. কিন্তু আমার পরিমাণটা অনেক বেশি লাগছে সেই আর কি, কিন্তু ভাইয়া তাহলে ত আপনার ডাক্তার দেখাই নেওয়া উচিত কারণ আহ বিভিন্ন ঠান্ডা জনিত রোগের কারণে অনেক বড় বড় রোগ হয়ে যায়. তো সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত.

তো দেখতেছি ভাবতেছি যে যাব দেখা করতে কোন ডাক্তারের সাথে, but ভালো কোন ডাক্তারও পাচ্ছিনা. তো আপনার কি কোন পরিচিত ডাক্তার আছে আপু? যে কিনা এই রোগগুলো জি জি ভাইয়া আমিও তো আমি ও তো অসুস্থ, আমি শীত পড়েছে থেকে শুরু করেই প্রায় আহ দুই মাস থেকে অসুস্থ কাশি, সর্দি. অ্যালার্জি তো আছেই, তো আমি হচ্ছে আমাদের এখানেই রঙ পুর সদরে একজন বসে, ডাক্তার এনামুল হোসেন তাকে দেখিয়েছি.

যাক তাহলে তো ভালোই হল তবে দেখি আমি তাহলে দেখাতে হবে তা আপনার ঠান্ডা টা লেগেছিল কতদিন হয়েছে আপু? like মানে অনেক বেশি পরিমানে ঠাণ্ডা লেগেছিল কারণ আপনি তো বললেন, প্রায় দুই মাসের মত ঠান্ডা ঠান্ডা ছিল আপনার তো এই এখন কি অবস্থা মানে এখন আপনার শরীরের খবরা

তো সব মিলায়ে আর কি ভালো যাচ্ছে না, এমনকি পরিবারের সদস্য, সদস্যদেরও বিভিন্ন সমস্যা. হম বুঝতে পেরেছি আসলে এই ছোটবেলা থেকে ঠান্ডার সমস্যাটা অনেকেরই থাকে তো সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অনেকে ঠিক হয় না, অনেকের আবার অ্যাজমা হয়ে যায়, অ্যাজমার সমস্যাটাও হয়ে থাকে.

হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো বললাম আপনাকে, শ্বাস কষ্ট যেটা সেটাই অ্যাজমা,

না না ঠিক আছে ভাইয়া সবাই যে সব কিছু জানবে তেমনটা তো না, তবে আপনি আর সময় নষ্ট করিয়েন না, আমি ওই যে ডাক্তার এনামুল হাসান যিনি আছেন তার সাথে দেখা করে,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 ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে তো ভালোই হল, তাহলে আমি ঠিক দেখি ডাক্তারের সঙ্গে যেদিন পারি সবচেয়েযেদিন ভালো হয় তাহলে সেদিন হয়ত বা ডাক্তারের সঙ্গে দেখা করে আমি, একটুআমার শরীরের যা অবস্থা, দেখি যদি ডাক্তার আমাকে ভালো কিছু treatment দিয়ে দিতে পারে তাহলে তো আমার জন্যই ভালো কারণ বেশ অনেক দিক হয়ে গেছে এ ব্যাপারটা নিয়ে suffer করতেছি, তো আমি ও চাছছিনা যে আমারও খারাপ কিছু হয়ে যাক, যেহেতু পরিবারে একটা ব্যাপার আছে তো দেখা যাক তাহলে আমি দেখি যদি এই ডাক্তারের সাথে আমি অবশ্যই দেখা করব তো ডাক্তার কবে কবে বসে আপু অইটা কি বলতে পারবেন?

ও আচ্ছা ঠিক আছে যাজ্ঞে, তাহলে তো ভালোই হল, তো দেখি কোন একদিন হয়তোবা চলে যাব তাহলে এর এটার সময় কখন এটা কি জানা আছে? জী জী ভাইয়া আহ ডাক্তার এনামুল হাসান বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রোগি দেখে জমুনা clinic ও আচ্ছা আচ্ছা যমুনা clinic এ বিকাল পাঁচটার থেকে রাত দশটা পর্যন্ত তাহলে শুক্র শুক্র শনি বাদ দিয়ে তাই না, জী জী জী জী, আরেকটা বিষয় ভাইয়া, আপনাকে যদি সেই ডাক্তার কোনো test দেয় তাহলে কোনো problem নাই আমি আপনাকে forty percent discount দিয়ে দিতে পারব. ও আচ্ছা যাক তাহলে তো এটা অনেক ভালো একটা সংবাদ দিলে আমার জন্য তাহলে তো ভালোই হল তাহলে তো হয়ত বা যদি test দেওয়া হয় তাহলে তো আমি অবশ্যই সেখানে আপনার কথা আপনার ঠিকানা তাহলে

discount টা পেলে আমার জন্য ভালো কারণ ডাক্তারের কাছে যাওয়া হয় না এই সব ব্যাপারের চিন্তা করে দেখা যায় যে ডাক্তারের fees তারপরে হইল গিয়ে অনার যে charge তো এইগুলা নিয়ে দেখা যায় চিন্তা ভাবনা করা,

তারপরে aunty কেমন আছে? uncle কেমন আছে? উনাদের শরীর স্বাস্থ্যের কি অবস্থা? এই তো আহলদুল্লাহ আছে, সবাই মোটামুটি ভালো আছে, এই বেশ অনেকদিন সবাই এই ঠান্ডা জনিত ব্যাপারগুলা নিয়ে পড়ছে তো ত এখন মোটামুটি একটু ভালো হইছে, ভালো হইচে আপনার বাসায় aunty কেমন আছে?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 সিড়িতে সিড়ি দিয়ে ওঠানামা করতে খুব কষ্ট হয়. আম্মুকেও গত দু মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম. ও আচ্ছা আচ্ছা যাক এখন কি অবস্থা এখন কি ব্যাথা, এখন ব্যাথা পুরোপুরি কমেনি এখনও সিড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয় হাঁটু ভাঁজ করতে ব্যাথা বেড়ে যায়,

হ্যাঁ আসলে এখানে একটু বয়স বয়স মানুষের হয়ে গেলে সাধারণত এই হাড় হাড়ের ব্যাথাগুলা সবারই দেখা যায় যেমন আম্মুরও এই অবস্থাটা আছে তো আম্মু এখানে রিপন নামে একজন doctor উনাকে দেখিয়েছেন উনি ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছেন, তা আপনি চাইলে যদি দেখেন যে aunty র ব্যাথা বেশি থাকে তাহলে আপনি ওই ডাক্তারের কাছে যেতে পারেন কারণ উনি আবার এই হাড়ের ভালো ডাক্তার, তো উনি

যাক ভাইয়া আপনি এই খবরটা দিলেন ভালোই হইল, আসলে আমি ইতিমধ্যে একজন doctor এর চিকিৎসা নিচ্ছিলাম কিন্তু আম্মুর তো তেমন ইতিবাচক কোনো দিক দেখতে পারছিনা, তো আপনি কি আমাকে ডাক্তার রিপনের ঠিকানাটা দিয়ে দিতে পারবেন? জী জী আপু ডাক্তার রিপনের লগে আর আমাদের যে ক্যাপিটাল hospital আছে না, তো সেই, hospital এই বসে তো এখানে উনাকে পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা উনি কবে, কবে কবে বসে? উনি দেখা যায় সপ্তাহে তিন দিন বসে শনি বার সোমবার বৃহস্পতিবার এই তিনদিন সাধারণত উনাকে পাওয়া যায়, ও আচ্ছা শুধু মাত্র তিনদিন কেন উনি কি অনেক ব্যস্ত থাকেন নাকি? হ্যাঁ আসলে উনার দেখা যায় অনেকগুলা আর কি chamber তো, অনেকগুলা বলতে বুঝাছছে যে আরো অনেক জায়গায় বসে তো বসে, ক্যাপিটাল hospital এ আমাদের আছে সামনে তো, তো এখানেই তিন দিনই বসে শনি, সোম আর বৃহস্পতি এই তিন দিন বসে, ও আচ্ছা আচ্ছা, উনি কি রাজনীতিও করে নাকি? আমি শুন আমি শুনেছি যে রাজনীতির সাথে যুক্ত ডাক্তাররা সময় কম দেয়. হ্যাঁ হ্যাঁ হয়ত হইতে পারে করে কারণ ওরা একটু মানে একটু সবাই চেনা শোনা আছে তো হতে পারে আমি এটা sure জানি না. যে কিনা চিকিৎসা ভালো দেয়,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 হুম, হুম পাওয়া যাবে আপু মানে, এখানে ব্যাপারটা কিরকম হয়, আমি আপনাকে একটু বলি, তো এখানে হল উনি পাঁচটা বাজলে বসে তো তো উনার serial দিতে হয়, serial বা phone number টা আমি phone number আপনাকে দিয়ে দিব না তো আপনি সকাল দুপুর বারো টা থেকে উনাকে phone দিবেন মানে উনার serial number serial number এ phone দিলে তো ওইখান থেকে আপনি যে আপনার নামটা লিখিয়ে নিলেন তারপর পাঁচটা বাজে গেলে serial ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো হয় ভাইয়া,

আপনি কি এ ব্যাপারে help আমাকে করতে পারবেন মানে আপনি না হয় আমার serial টা দিয়ে দিলেন আমি আসলে অনেক ব্যস্ত তো, সমস্যা নাই আপু আপনি যেদিন আপনার আমাকে বলবেন মনে করুন আপনি যদি কোনো এক সোমবার হোক বা কোনো এক বৃহস্পতিবার যেতে চাচ্ছেন তো তার আগের দিন আমাকে বলবেন আমি তার পরের দিন মনে করেন যেদিন যাওয়ার কথা সেদিন আমি সকাল বেলা serial টা দিয়ে দিলাম. আর আমার চেনা আছে তো তাই আমি চেষ্টা করব serial টা যেন আগেই পড়ে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া তারপর স্বপ্না কেমন আছে ভাইয়া? এই তো আহম দুল্লাহ ভালোই আছে কিন্তু আপু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

ইদানিং খুব খারাপ যাচ্ছে আর এছাড়াও সবাই একটু অসুস্থ অসুস্থ থাকতেছে কয়দিন ধরে, সবাই তো সমস্যা নাই দেখা যাক আল্লাহ যতদিন সবাইকে সুস্থ কারণ সবই তো আল্লাহর হাতে, তো দেখা যাক. জী জী ভাইয়া আপনি ঠিক বলছেন, সব কিছু আসলে আল্লাহ তালার হাতে.

হুম অবশ্যই অবশ্যই আপু এখানে আর একটা কথা বলার ছিল আপু আপনি অ্যালার্জি সম্বন্ধে কিছু একটা বললেন, আপনার কি অ্যালার্জির কোনো problem আছে? আমার তো blood এ প্রচুর অ্যালার্জি ভাইয়া, . test করিয়েছিলাম ডাক্তার বলল আমার রক্তে নাকি ছয়শো এর উপরে অ্যালার্জি ও হো তাহলে তো অনেক বেশি মনে হচ্ছে. আমার ও আসলে অ্যালার্জির সমস্যা তো তাই সেই জন্যেই একটু জিজ্ঞাসা করলাম. আপনি প্রথমের দিকে বলেছিলেন যে অ্যালার্জির সমস্যা তাই আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করতে চাইলাম, এখন আপনার আপাতত কি অবস্থায় আছে? আমার ত ভাইয়া প্রতিদিন অ্যালার্জির ওষুধ খাইতে হয়, প্রতিদিন আমি যাই খাই না কেনো, মানে আমি যত বেছেই খাই না কেন আমাকে অ্যালার্জির ওষুধ খাইতেই হবে, এরকম একটা অবস্থা,

যাক সমস্যা নাই আপু, কারণ এই অ্যালার্জির ব্যাপারগুলা একটু sensitive তো তো খাওয়া দাওয়া একটু control করে পরে জেন ওই সব খাবার থেকে একটু দূরে থাকে কারণ কিছু কিছু খাবার তো থাকেই যখন জানেন, যেগুলার সম্বন্ধে, যেগুলার মধ্যে অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে যার কারণে সাধারণত অ্যালার্জি হয়, বেশি অ্যালার্জি face করতে হয় তো ওগুলা থেকে একটু দূরে থাকেন. জী জী ভাইয়া ধন্যবাদ আপনার পরামর্শের জন্য,

আমি মাথায় রাখব, বুঝতে পারছেন, ভাইয়া,

তবে আমি কি করব আমি যত বেছে খাই না কেন মানে এ সমস্যাগুলা আমার হবে বুঝতে পারছেন আমি যদি মনে করে যে শুধু না আমি কালো জিরা ভর্তা দিয়ে খেলাম আজকে আমি আর কিছু খাব না তারপরেও আমার, এক একই সমস্যা, বুঝতে পেরেছি আসলে কি হইছে যে আপনার blood এ ওই অ্যালার্জির পরিমাণটা বেড়ে গেছে তো সেই জন্য হয়ত এই অবস্থাগুলো যে আপনার খাবার টা ও এখানেই করতে পারতেছেনা খাবার ছাড়াও আপনার অ্যালার্জি হচ্ছে তো সমস্যা নাই আর, doctor এর পরামর্ষে চলতে থাকেন, আর ওষুধগুলা যেগুলা আছে সেগুলা খেতে থাকেন. ইনশাল্লাহ দেখেন হয়েছে বা কমে যেতে পারে তাহলে হয়ত বা তখন আর এরকম সমস্যাটা এত ঘন ঘন আর হবে না কারণ অ্যালার্জির সমস্যাটা অনেক খারাপ.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 জী জী ভাইয়া ঠিক বলছেন আচ্ছা ভাইয়া আমার আসলে এখন,

ঘুমানোর সময় তো এখন আর কথা বলতে পারব না ঠিক আছে, আপনার সাথে এ বিষয় নিয়ে আবার পরে কথা হবে, তবে হ্যাঁ আপনি অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন, ঠিক আছে, সময় থাকতে করাটাই ভালো. হম জী জী thank you আপু ধন্যবাদ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সময় দেওয়ার জন্য, জী তারপরেও আর একটা কথা বলার ছিল যে এই ডাক্তারের কাছে তো আমার ডাক্তারের fee টা কত একটু কি বলা যেত আপু? ডাক্তারের fee ভাইয়া আটশ টাকা. ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ. ঠিক আছে আমি দেখি খুবই শীঘ্রই মাই এই ডাক্তারের কাছে যাব এই ডাক্তারের কাছে চিকিৎসা নেব, আর অবশ্যই যাই হোক না কেন আমি অবশ্যই আপনাকে, আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে আপু তাহলে আজকের জন্য এতটুকু থাকুক, আবার কথা হবে পরে,